রবীন্দ্রনাথ পল্লী সমাজের উন্নন চেয়েছিলেন রবীন্দ্রনাথ পল্লী সমাজ কে উন্নতি করতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ মনে প্রাণে ভাবতেন দেশের উন্নতি বা দেশের স্বাধীনতা তখন ই সম্ভব যখন আমাদের পল্লী সমাজ উন্নন হবে উন্নতি হবে বাংলার গ্রামগঞ্জে মানুষের ভিতরে ভিতরে শিক্ষা ব্যাবস্তা টা ছাড়িয়ে যাবে একটা গরিব পরিবার কে যদি আঃ কিছু টাকা দিয়ে সাহায্য করা হয় সেই টাকা তারা তারা তারি খরচা করে ফেলবে কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে না টাকা নয় তাকে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে হয়তো শিক্ষা টা তার মধ্যে শিক্ষা টা তার মধ্যে সারা জীবন থেকে যাবে এবং শিক্ষার জোরে তিনি ভবিষতে আরো তিনি আরো অনেক উন্নতি লাভ করতে পারবে বঙ্গভঙ্গ আন্দোলন পল্লী সমাজ এবং বিভিন্ন জিনিস থেকে আমাদের কাছে উঠে আসে তার রচনা প্রীতি রবীন্দ্র সংগীত দ্বিতীয় আমাদের উল্লেখ্য রবীন্দ্রনাথ সম্পর্কে কথা বলতে গেলে রবীন্দ্র সংগীত প্রচুর ভাবে বা অনেক রকম ভাবে বিভিন্ন বিভিন্ন উপাধ্যায় তো তুমি কিসে

তিনি আমাদের প্রতিবেশী দেশ এবং বন্ধু দেশ বাংলাদেশে এর ও জাতীয় সংগীত রচনা করে গেছেন ও আমার সোনারবাংলা আমি তোমায় ভালোবাসি

আমাদের দেশের জাতীয় সংগীত জনগণ মন এই দুটি দেশের জাতীয় সংগীত ই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা যতই বলি হয় তো সেটাই কম বলা হয়

রবীন্দ্রনাথ ঠাকুর সংগীত এর প্রতি বিশাল আকৃষ্ট ছিলেন তিনি তিনি বহুত পচুর সংগীত চর্চা করেছেন এবং বহু গান ও লিখেছেন যেই গানের মর্ম হয়তো আমাদের পরবর্তী প্রজন্মেও সমান ভাবে জনপ্রিয়তা লাভ থাকবে নিশ্চই রবীন্দ্র গীতির মধ্যে আরো আমরা দেখতে পাই যেতে নাই দিবো এবং আমার ও পরান ও চাই ইত্যাদি গান

এবং শ্রেণীর গান রচনা করে গেছেন বেদনা প্রেম ভালোবাসা দুঃখ সমস্ত শ্রেণীর ই আনন্দ সমস্ত শ্রেণীর গান তিনি রচনা করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এর সংগীত ছাড়া আমাদের মানব সমাজ বলতে গেলে বাঙালির মানব সমাজ মুখচুবরে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুর এর গান ছোট্ট কবিতা গল্প প্রবন্ধ সব ই আমাদের কাছে

আভিধানিক বোলে গ্রন্থ টা রবীন্দ্রনাথ এর প্রথম কবিতা যত টুকু আমি জানি এবং তার ভারত ভূমি এবং বাংলাতে সকালের জানা আমরা জানি বঙ্গভঙ্গ আন্দলোন রবীন্দ্রনাথ ঠাকুর একবার না বহু বার ই বাংলাদেশ গেছেন কিন্তু বাংলাদেশ রবীন্দ্রনাথ এর সমসাময়িক দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশ পাকিস্তান বলে কিছু ছিলো না পুরোটাই ছিলো বাংলা আমরা সবাই একই ছিলাম স্বাধীনতার আগের কথা বলতে গেলে স্বাধীনতার পরে তো আমরা ভাগ হয়েছি সাধারণত পূর্ব পাকিস্তান আর আজকের দিনে দাঁড়িয়ে ওটা বাংলাদেশ রবীন্দ্রনাথের সুময় কোনো বাংলদেশ ছিল না রবীন্দ্রনাথের চট্টগ্রামে রবীন্দ্রনাথ এর বাড়ি অছে যা এখন হয় তো আমাদের সবার ই জানা হয় তো বাড়ি ঘর গুলি আর নেই বললেই চলে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশকে নিয়ে অনেক ভেবে ছেন এবং অনেক গান কবিতা রচনা করে গেছেন হয় তো তখন রবীন্দ্রনাথ এর মাথায় ছিলো না ওটা বাংলাদেশ হয়ে যাবে রবীন্দ্রনাথ ভেবে ছিলেন যে ওটা পুরো বাংলায় থাকবেন আজকের দিনে দাঁড়িয়ে ওটি বাংলদেশ হয়েগেছে এবং আমরা ভারতবর্ষের বাস করি আমাদের তো ভারতবর্ষ হয়েগেছে রবীন্দ্রনাথ এর কথা বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর এর জনপ্রিয়তা যে সীমিত ছিল সেটা না বিভিন্ন দেশে এখন কি জনগণ অবধি তিনি আলবার্ট আইনস্টাইন এর সঙ্গে একটি science project ও কাজ করেছিলেন বিজ্ঞান কি ভাবে

তিনি শেষ এর কবিতায় লেখেন সকালে সূর্য ওঠেন আমি কে এবং রাতে সূর্য বলে আমি কে তো রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলতে চাইছেন তিনি নিজেই জানেন না এত কিছু করার পর ও তার স্থান কোই

রবীন্দ্রনাথ ঠাকুর তো যখন ছিলেন তখন তো তার মর্যাদা বা জায়গা এত টা বিরাট জায়গায় গিয়ে উঠেনি তাই হয় তো তিনি জানতে চেয়েছিলেন

সব ই আজ বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করছে লন্ডন এ তো রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে বেশকিছু আঃ college এ পড়ানো ও হয় এবং science দিক থেকে দেখতে গেলে বিজ্ঞান এ রবীন্দ্রনাথ এর আঃ খুব আগ্রহী ছিল তিনি যখন লন্ডন এ থাকতেন তিনি অনেক বিজ্ঞান চর্চাতে হয়তো হাত বাড়িয়ে ছিলেন এবং কথা বলেছিলেন ওদের দুজনের মধ্যে রবীন্দ্রনাথ শুধু মাত্র কবি নন রবীন্দ্রনাথ কে রবীন্দ্রনাথ এর দিক থেকে দেখতে গেলে ওনাকে শুধু সাহিত্যিক বললে হয় না রবীন্দ্রনাথ একমাত্র সাহিত্য নিয়ে পরে থাকেন নি রবীন্দ্রনাথ ছবি আঁকা থেকে শুরু করে গান রচনা করা তারপরে আঃ কোনো হাতের কাজ রচনা করা চিত্ত সুচে সবদিক থেকে রবীন্দ্রনাথ অপরিসীম এবং যুদ্ধক্ষেত্রেও তার অবদান যে রকম অমৃত সরে উনিশশো উনিশ সালে যখন যুদ্ধ ক্ষেত্রেও যখন চলছিল যখন নোবেল নিতে চান আজকের এই বিভিন্ন ব্রিটিশ সৈন্য অমৃতসরে attack করছিলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশেরদের দেওয়া knight উপাধি ত্যাগ করে ছিলেন ব্রিটিশেরদের দেওয়া knight উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেন জালিয়ানবাগের হত্যা কাণ্ডের জন্য আঃ ব্রিটিশ রা রবীন্দ্রনাথ ঠাকুরকে যথেষ্ট শ্রদ্ধা করতোন এবং ভালো ও বাসতেন

তার কাছে বঞ্চিত ব্রিটিশদের কাছে নিজের মানুষের দেশের মানুষ দের কে ব্রিটিশরা আহ মারছে ধরছে ভুলভাবে পরিচালনা করছে রবীন্দ্রনাথ ঠাকুর ওদের দেওয়া knight উপাধিও ত্যাগ করেন গ্রহণ করেন নি রবীন্দ্রনাথ ঠাকুর দেশের প্রতিও যথেষ্ট ভাবাবিক ছিলেন রবীন্দ্রনাথ দেশকে খুবই ভালো বাসতেন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

ভারতের শিক্ষা কি বিনামূল্যে হওয়া উচিত? সে বিষয়ে কিছু তথ্য, বিনামূল্য শিক্ষা, শিক্ষা আমাদের সফল ভবিষ্যতের ভিত্তি, শিক্ষা সভা সবার জন্য। তা বিনামূল্যে হওয়া উচিত, কারণ সবাই তা বহন করতে পারে না। আজকাল স্কুল ও বিশ্ব বিদ্যালয়ের ফী অনেক বেশি। বেশির

তাদের অর্থ এটির জন্য যথেষ্ট নয়। যে শিশুরা পড়াশুনো করতে চায় তাদের এ তারা এটা বহন করতে পারে না। অনেক পরিবারই এমন সমস্যার সমুখীন হয়, অভিভাবকরা খুব চিন্তিত এবং গভীর চিন্তায় পড়েন। যে কি করবেন, কিভাবে উচ্চ বিনত উচ্চ বেতনের চাকরি খুঁজে পাবেন

প্রয়োজ তাদের উপার্জন টিউটর এবং অতিরিক্ত ক্লাসের জন্য ব্যায় হয়েছিল, যা পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এছাড়া পরিবহন খরচের জন্য অর্থের প্রয়োজন, ফলে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। ভারত সরকারের উচিত দরিদ্র পরিবারগুলিকে সাহায্য করার জন্য বিনামূল্যে শি ক্ষা প্রদান করা এবং ইতিমধ্যে তাদের উচিত বেসরকারি সংস্থাগুলিকে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অনুমতি দেওয়া। উচ্চ শিক্ষায় ইচ্ছুক ধনী পরিবার তাদের সন্তানদের প্রাইভেট ফার্মে পাঠাতে পারে। যখন পাবলিক ফার্ম গুলো প্রাইভেট ফ্রাফার্ম গুলোর সাথে সহযোগিতা করে ফলস্বরূপ তাদের পরিসেবা সরবরাহের উচ্চমানের সরবরাহ করা হয়। ভারতের শিক্ষা ব্যবস্থার মুখোমুখি প্রধান চ্যালেঞ্জ ভারতের শিক্ষা ব্যবস্থার মুখোমুখি প্রধান চ্যালেঞ্জ গুলি হলো, শিক্ষা ব্যায়, ব্যায়বহুল উচ্চ শিক্ষা, ক্ষমতা ব্যবহার, মৌলিক সুবিধা, সম্পদের অপচয়, সাধারণ শিক্ষাভিত্তিক ছাত্র শিক্ষক অনুপাত পয়েন্ট ব্যাখ্যা সম্পর্কে কিছু আলোচনা। শিক্ষা ব্যায় ভারতের শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা উচিত। পর্যাপ্ত অর্থের অভাব শিক্ষার উন্নয়নের প্রধান সমস্যা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার শিক্ষা ব্যয় কমছে তহবিলের অভাবে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো এবং গ্রন্থাগার ইত্যাদির অভাব রয়েছে, যার কারনে কাঙ্খিত

ফী কাঠামো বেশ বেশি। এটা সাধারণ মানুষের নাগালের বাইরে উচ্চ শিক্ষায় বেসরকারিকরণ মুনাফা ক্ষুধার্ত উদ্যো ক্তা গড়ে উঠতে শুরু করেছে। আজকার উচ্চশিক্ষা অত্যন্ত প্রচেষ্টা অত্যন্ত ব্যয়বহুল একটি প্রচেষ্টা। ক্ষমতা ব্যবহার করে মানুষ বিশ্বের এখন সৃজনশীল মন দরকার এবং সরকারের উচিত স্কুলগুলিকে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের সম্ভাব্যতাকে সর্বোচ্চ করতে উৎসাহিত করা এবং তাদের মতামত শুনতে না দেওয়া। অবকাঠামো সুবিধা সাধারনত সরকারি স্কুলে উন্নত অবকাঠামো দিতে হবে। যেহেতু সরকার এখন ডিজিটাল শিক্ষার দিকে নজর দিচ্ছে, তাই তাদের সরকারি স্কুল ও পেতে হবে। গ্রামীন এলাকায় ও প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা প্রদানের পদক্ষেপ নিতে হবে। সম্পদের অপচয় আমাদের শিক্ষা ব্যবস্থা সাধারণ শিক্ষার উপর ভিত্তি করে বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনা শেষ করার আগেই ঝরে পড়ে। এতে আর্থিক ও মানব সম্পদের অপচয় শুরু হয় সাধারণ শিক্ষাবৃত্তি শিক্ষাব্যাবস্থা প্রাকৃতির সাধারণ শিক্ষা। কারিগরি শিক্ষার উন্নয়ন যথেষ্ট অসন্তোষজন তাই আমাদের শিক্ষা মূল্যহীন, তাই শিক্ষিত বেকারদের সংখ্যা দিন দিন বাড়ছে। এটি সরকারের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছাত্র-শিক্ষক অনুপাত, উপযুক্ত শিক্ষার সন্ধান কারী শিক্ষার্থীর সংখ্যা উপলব্ধ শিক্ষকদের তুলনায় অনেক বেশি। তাই দেশের ভবিষ্যৎ জ্ঞান প্রদানের জন্য যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে। ভারতে বিনামূল্যে শিক্ষার কারণ সম্পর্কে কিছু তথ্য, বিনামূল্যে শিক্ষা অস্তিত্বগত পরপারমাণবিক দারিদ্র এবং জলবায়ু হুমকি কমাতে সাহায্য করতে পারে। ভারতে বৃহৎ জনসংখ্যার কারণে বিনামূল্য শিক্ষা অর্জন করা এটি কঠিন লক্ষ্য হয়ে ওঠে। যাই হোক যখন ওষুধ জনগণের অধিকার এবং সরকারি হাসপাতাল দ্বারা ভারতে বৃহৎ জনসংখ্যার কারণে বিনামূল্যে শিক্ষা অর্জন করা একটি কঠিন লক্ষ হয়ে ওঠে। যাই হোক যখন ওষুধ জনগণের অধিকার এবং সরকারি হাসপাতাল দ্বারা বিনামূল্যে দেওয়া হয়, তখন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও তাই করা উচিত। কারণ মৌলিক শিক্ষা দেশের প্রতিটি নাগরিকের অধিকার। যেহেতু দেশের বেশিরভাগই স্বাক্ষর নয় ক্রমবর্ধমান প্রযুক্তি এবং শিখ প্রধানত অনলাইন হওয়ায় জনসংখ্যার একটি বড় অংশ পিছিয়ে রয়েছে। ভারতীয় জনগণের মধ্যে অজ্ঞতা এবং অন্ধ স্টেরিওটাইপ গুলি কাটিয়ে উঠতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর্থিক স্থিতিশীলতা নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য উপলব্ধ হওয়া উচিত। বিনামূল্যে শিক্ষা আরও অভিভাবকদের

বেশিরভাগ লোকের বিশেষ করে সমাজের দরিদ্র অংশের দুইটির বেশি সন্তান রয়েছে। তাই পরিবারের উপার্জন অক্ষম সদস্যদের সকলের লেখাপড়ার খরচ

ধারণাকে সমর্থন করার কোন পরিকল্পনা আছে কি? শিক্ষার অধিকার আইন ছয় থেকে চোদ্দ বছর বয়সি শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষা ব্যব স্থা করা হয়েছে। ভারতে যদি শিক্ষা বিনামূল্য হয় তাহলে শিশুদের কি লাভ হবে? ভারতে বিনামূল্যে শিক্ষা দরিদ্র শিশুদের জীবনে একটি বড় পরিবর্তন আনবে। সবচেয়ে বড় কথা, এতে শিশুশ্রম অনেকাংশে দূর হবে এবং বাড়বে দেশের শিক্ষার হার। সবার জন্য শিক্ষা কেন বিনামূল্যে হওয়া উচিত? বিনামূল্যে শিক্ষার মাধ্যমে প্রত্যেকেরই তাদের স্বপ্ন অনুসরণ করার এবং তাদের সম্ভাবনা অর্জনের সমান সুযোগ পাবে। এটি একটি অশিক্ষিত এবং এটি এই সমান সমান অর্জনে সমান সুযোগ পাবে। এটি একটি আরও শিক্ষিত এবং উৎপা দনশীল সমাজের দিকে পরিচালিত করবে। শেষ পর্যন্ত আমরা সবাই উপকৃত হব, যত বেশি মানুষ শিক্ষিত হবে আমরা অপরাধ হ্রাস এবং জীবনের মানের সামগ্রিক উন্নতি দেখতে পাবো। অনুচ্ছেদ একুশ এ শিক্ষার অধিকার কি তা নিয়ে কিছু তথ্য, সংবিধানে আঠা শ তম সংশোধনী আইন দুই হাজার দুই ভারতের সংবিধানে একুশ এ অনুচ্ছেদটি ছয় থেকে চোদ্দ বছর বয়সি সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষ প্রদানের মৌলিক অধিকার হিসেবে সন্নিবেশিত করেছে। রাষ্ট্রের মত একটি পদ্ধতিতে অন্তর্ভুক্ত করেছে আইন দ্বারা নির্ধারণ করতে পারে। ধারা পঁয়তাল্লিশ এবং ধারা একুশ এটি সে সম্পর্কে কিছু তথ্য, এটি ভারতে শিক্ষার সুযোগে সুবি সুযোগে সমতা নিশ্চিত করে। অনুচ্ছেদ একুশ এ সন্নিবেশ প্রাথমিক শিক্ষাকে ছয় থেকে চোদ্দ বছর বয়সী মৌ বয়সি সকল শিশুর মৌলিক অধিকার করে। অনুচ্ছেদ পঁয়তাল্লিশে সংশোধন করা হয়েছে। যাতে প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ ছয় বছর বয়স পর্যন্ত সীমিত করা যায়। অনুচ্ছেদ পঁয়তাল্লিশ শিক্ষার অধিকার কি সম্পর্কে কিছু তথ্য, ভারতের সংবিধানে অনুচ্ছেদ